উহার কাছে একটি ট্রিমের রাখা আছে। উয়ার পাশে একটি বোর্ড আছে।

অপারেশন থিয়েটার -এর ফটো তুলছে-এ।

একটি হাসপাতাল বটে এইখানে একটি ওয়ার্ড মেম্বার আছে।

ও তারপরে আর একটি ছোটু রাখা আছে লোকটা জুতা পড়েছে-এ--

তারপরে টাইলস রুম -টা টাইলস লাগা আছে তারপরে একটি ।

হাতে পকেটে -এ রাখেছে ইয়ান রোদ লাগছে তো মাথায় আড়ে রাখেছে--

তারপরে একটা লাগছে পার্ক বটে ।

হ্যাঁ তারপরে এই গাছটা ভি শেপ -এর আছে--

তার পরের লোকট একটি লোক ফটো তুলছে।

তারপরে মেলায় লোকে ধারে ধারে দেখছে।

ওহাতে ঝাণ্ডা খাড়া আছে একটি আদমি রঙ্গোলী বানাচ্ছে--

লাইট জ্বলছে-এ উ-পর-র আঁধার লোক বল বলছে ইহাকে--

বরাতে মেলায় মেলা ভরে আছে তারপরে একটি বেগনি রং এর মালা আছে।

একটি বড়ো মতন হাবলি আছে তারপর গেট -এর সামনে একটি--

আসমান টা দুদিকে লাইট দেখা যাচ্ছে ।

আ আছে তারপরে মেলায় লোক এধার দেখছে তার একটি--

একটি পার্ক আছে বটে একটি লোক--

টাইস লাগা আছে তার এক ধারে-এ।

দাঁড়ায় আছে লাগছেক জল পড়ছে তারপরে লাইট জ্বলছে-এ ।

এক তারপরে একটি একটি চক বটে হুম আবল একটি বিল্ডিং অরেঞ্জ কালার দেখাচ্ছে একটি--

তারপরে এই সাইড -এর রোড -এ সাইড -এ মাটি কুড়া আছে। তার ওই ধারে জল দেখাইছে--

তারপরে একটি ব্ল্যাক রং-এর এর আই জিম -টো তে--

তারপরে একজন এ ফটো তুলছে-এ--